আমি এখন একটা ছবি দেখছি। সেখানে রাস্তায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে বাস আছে ট্যাক্সি আছে অটো আছে।

এখানে একখান ছবি দেখছি সেখানে হচ্ছে একটা ঘর আছে তার পাশে টালির ছাউনি দিয়ে দোকানপাট আছে ।

গাছটা পুরো সাদা এবং আশেপাশে গাছ আছে এবং তার পাশে উত্ উত্তমধু আছে।

আমি এখন একটা ছবি দেখছি সেখানে একটা মাঠ আছে এবং তার পাশে হম গান্দা ফুলের--

এবং আশেপাশে কিছু লোক জিই জিম করছে এবং কিছু যন্ত্পাতি আছে।